বাজী লাইফ নিয়ে আলোচনা করার পর আগে বলে নেই এটা কোনো প্রকার প্রমোশনাল আর্টিকেল না।

সেতুটি চারশো পনেরো মিটার দীর্ঘ। সম্প্রীতি মেঘালয়ে অবস্থিত।

কেউ কারোর চোখে মোবাইল কেউ অন্য মনস্--

কেউ আবার একদম বুক ফুলিয়ে ছবি তুলে সেলফি তুলে পোস্ট করে কেউ আবার লজ্জা পায় বলতে।

অ্যা- আমাদের নিকো পার্ক -এ টয় ট্রেন রোপ ওয়ে এগুলোর জন্য আলাদা করে টাকা দিয়ে টিকিট কাটতে লাগে না।

এর থেকে বেশি কিছু আমি বুঝতেও পারছি না। আমি বল মানে বুঝতে না পারলে আর বলবো কি করে?

পঁচিশ-তিরিশ জনকে নাও নিয়ে চলো।

এই শীত মানেই এখন পিকনিক ঘোরা তার মধ্যে চিড়িয়াখানা তো অন্যতম।

এটা কিসের জন্য করি আমার মানে একটু আইডিয়া আছে পুরোটা নয়।

আর পাড়ার ক্লাব যেখানে কাকুদেরকে সেগেট্রি করা হয়।

আমাদের সাউথ সিটি -র পাশে পোদ্দার নগর পুকুর হতেই পারে এটা সেইটা।